হ্যাঁ না public property not allow not allow রাত্রিতে বন্ধ করে দেয় না দুটোর সময় একটার সময়

তুমি এসব কথা নিষেধ করব যা আমাকে আমাকে পরি সান করো না দাদা, আমার মাথা ব্যাথা করছি, হ্যাঁ দশ মিনিট হয়ে গেলেও, কিন্তু তুই আমার মাথাটা খুব ব্যাথা করে দিয়েছিস আঁ weather উঁ weather দূর রে

কিন্তু আহ তুমি, তুমি জানি এঁ আহ এ সময়ে যে কাজটা আসে topic টা খুব বাজে। খুব বাজে topicx দুই তিন topic এরকম কথা করব, news কত, কত কথা পড়ব বাঁড়া। গদি media news শুনে তুই দেখ।

আমি কি গ গ গ আর MBA কি আমি finance টিকে কথা করব। আর weather কোথা? আমি কি আমি দূর এ কি বলব। বুঝলি তো আমার কথা। আঁ বুঝতে পারি আহ বলুন বলুন তুই তার

এত, এত complane আমি দেখছি সব সব compliance গলদ আছে সব compliance বলছিস বলছিস যে sound আছে পিছনে আওয়াজ শোনা যাবে বাহ্ এটা, এটা ভারত দেশ। এরকম দু রকম আওয়াজ আসবে তোমাকে নিতে হবে আমি কি বাজে কথা করছিস, বাঁড়া বলুন? এটা ইন্ডিয়ায় খুব বাজে দেশ, কি করব এত sound pollution এত pollution তুই, তুই চাস ষ্টুডিও থেকে কাজ, আর তুই পেমেন্ট করব একটা দুটো বাঃ

আঁ বলুন, কি বলব আমার আমার দাদা আহ কোথায় গেছিস আহ এক্ষুনি গেল। আর তে ব্যাঙ~ ব্যাঙ্গালোর হ্যাঁ ব্যাঙ্গালুরু বলছি কি ভালো weather আমি আমি আমি বুঝলাম আর কি আর কি ভালো? তো বলি কে ভালো ভালো আমি বললাম কি ভালো ভালো weather আমি বললাম আর কি? আর কি ভাল ভালো

আর বলুন, তুই বলুন মতিহারি তুই মতিহারিতে বাড়ি, কোথায় বাড়ি? কোথায় থাকি? হ্যাঁ কোথায়? মতি হারি তো ঠিকই তো বললাম আমি। কি বললাম হ্যাঁ কেও কত কত ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি। এখানে তোর ত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি বাঁড়া আচ্ছা শোন আমি রাখছি। আমার মা আমাকে বুলাচ্ছে আমি যাচ্ছি ঠিক আছে আঁ আমাকে ডাকছে আমি ডাকব আমি ঘুমাবো। ওহ আচ্ছা আচ্ছা, আহ কিছুদিন আগে গিয়েছিলাম তার আগেও আমি আপনাদের shopping mall এ গিয়েছিলাম এর আগে. তো feedback বলতে আপনি কি জানতে চাইছেন যদি একটু বলেন? আচ্ছা আচ্ছা উম দেখেন যদি compare করতে বলেন তাহলে আপনারা নতুন store হিসেবে তো খুব ভালোই আপনাদের improvement হয়েছে. কারণ আগে দেখেছিলাম যে অন্যান্য জায়গার থেকে এখানে facility অনেক কিছুতেই কম ছিলো. অনেক কিছু আহ পাওয়া যেতোনা বা avaiability একটু কম ছিলো but এখন দেখছি অনেকটাই improvement হয়েছে আপনাদের.

আরো বাড়াতেন তাহলে খুবই ভালো হয়. মানে আপনাদের একদম top floor এ যেটা সেইখানে শুধুমাত্র রেখেছেন. তো middle এ যদি একটা মানে উম একটা কোনো floor এ যদি রাখতেন, কোনো ছোটোখাটো হলেও যদি একটা রাখতেন

হ্যাঁ দেখুন আপনাদের যেটা top floor এর যেটা food corner আছে সেগুলোর মধ্যে আছে হচ্ছে আপনাদের pizza রয়েছে একটা, বিরিয়ানির একটা corner রয়েছে দেখলাম আর একটা আহ roll বা এরকম type এর কিছু যেটায় মোগলাই পাওয়া যায় শুধুমাত্র সেরকম type এর মোগলাই সেইটা ছিলো এবার এইগুলো একটু মানে হালের দিকে চলে যাচ্ছে মানে কিন্তু oil, beef একটু বেশিই হয়ে গেছে কিন্তু আপনারা যদি half করেই রাখলেন কিন্তু অন্য ধরণের কিছু যদি রাখতেন মানে momo বা কিছু যদি করতেন তাহলে খুবই ভালো হতো.

তাহলে কাবাব বা তান্দুরি এই ধরনের যে জিনিসগুলো সেইগুলো add on করতে পারেন, এবার ওই অন্য side এ momo Momo কিংবা যেটা আছে momo বিভিন্ন variety র হতে পারে, এবার আমি আহ recently যখন পুঁজোতে আপনাদের আহ shopping mall এ করেছিলাম সেই মুহূর্তে সেই মুহূর্তে বা actually কি বলুনতো মানে আমাদের সেই পূজোর time টুকু না vegg খেতে হয়, তো ওখানে গিয়ে খুবই অসুবিধা হয়েছিলো. কারণ সমস্ত corner এই chicken টা available ছিলো কিন্তু vegg টা মানে vegg corner এর কোন সে~ সেরকম কিছু food পাওয়া যাচ্ছিলো না. তো vegg এর যে যত রকম food হতে পারে তার যদি একটুখানি variety যদি আপনারা বাড়াতেন তাহলে খুবই ভালো হয়. enjoy দেখুন আহ যেরকম আরকি হয় আরকি normal সেরকমই budget এর মধ্যে আমি পাই ঠিকই কিন্তু আহ recent না ধরুন আজকের কথাই বলছি, আমি আমাদের বাড়ির কাছাকাছি একটা store থেকে কিছু কিনতে গিয়েছিলাম তো সেখানে price টা অনেকটাই কম ছিলো যেহেতু recent open হয়েছে তো অনেক ধরণের offer ছিলো ওখানে. যে buy one get one free কিংবা buy two get one free এরকম ধরণের মানে আমি বলছি না যে ছোট খাটো product বড় বড় products এর ক্ষেত্রেও এরকম ছিলো. আবার যেমন নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস যেমনঃ চাল কিংবা আমি যদি আহ একটু অন্য side এ যাই juice কিংবা snacks এর মধ্যে chips এই ধরণের মানে সমস্ত কিছুতেই যে offer থাকতে হবে সেরকম না but middle এ middle এ কিছু জায়গায় যদি এরকম ধরণের আপনারা offer টা রাখেন, তাহলে customer দের খুবই মানে আরকি ভালো লাগে যে, হ্যাঁ আমি যখন এতো দূর থেকে এখানে যাচ্ছি তাহলে এখানে offer গুলো খুব ভালো আছে. আহ না না একটু ভুল বুঝাবুঝি হচ্ছে. আমি i think food এর দিক থেকে সরে আসছি. আমি মানে আপনাদের shopping mall এ grocery পাওয়া যায় না যে sector টাতে মানে চালের packet কিংবা গমের packet এইগুলো যেখানে পাওয়া যায়, normal কিনতে পাওয়া যায় আমি ঠিক সেখানটার কথা বলছি যে, আপনারা যদি সেখানে ধরুন buy one get one free কিছু রাখলেন. মানে এখনতো কোন ধরনের এখন কোন offer চলছে না আপনাদের ওখানে but আপনি যদি add করেন মানে দেখুন company থেকে যে percentage আছে সেই মানে ধরুন twenty percent off, ten percent off এরকম তো আর আপনারা দিতে পারেন না but আহ ধরুন কিছু কিছু জিনিসে তো আপনারা নিজেদের লাভ রাখছেনই, তো সেইখানে ধরুন নতুন কিছু আহ কোন brand এলো কোন একটা ধরণের chips এর way তেই বলুন কিংবা

এরকমই ওদেরকে জানালেন যে, আপনাদের products যদি আমরা buy one get one free তে রাখি তাহলে আপনাদের কি কোন lose হবে বা কোন problem আছে? তো তারা যদি জানায় যে না কোন অসুবিধা নেই, তাহলে সেই ধরণের products গুলো যদি আপনারা রাখেন উম তাহলে আমাদের খুবই ভালো লাগে আরকি যে, ধরুন ছোট খাটো কোন জিনিসই যদি হলো chocolates থেকে শুরু করে chocolates, logence, snacks কিংবা chips মানে যে কোন জিনিস হতে পারে সেটা. সেইখানে যদি buy one get one এরকম free দেখে তাহলে customer দের মানে attract হয় না? নয়তো শুধুমাত্র যারা food আর grocery নিয়ে বললাম কিন্তু আপনাদের ধরুন অন্যান্য যে product গুলো হয় shampoo, conditioner বা এই ধরণের মানে হয়কি যেগুলো লাগে আরকি beauty products কিংবা cosmetics এর দিক থেকেও বলতে পারেন, beauty products বলতে ধরুন আমি মানে সাবান, তেল shampoo, conditioner এইগুলোর কথা আগে বলছি.

আহ আর একটা জিনিস দোকানে দেখবেন যে, লোকেরা brand দেখে তারপরে হচ্ছে জিনিসটা কিনত. কেননা এই brand হচ্ছে ঐ জিনিসটার দাম বেশী, তাহলেই হয়তো এটা ভালো হবে. এই ধরণের একটা জিনিস উনাদের মাথার মধ্যে থাকতো but এখন কি হয়েছে জানেনতো এখন ingredience এর উপরে লোকে বেশি নজর দিচ্ছে. সেটা ছোট brand ও হতে পারে. তারা ছোট বলে যে সবসময় খারাপ দিচ্ছে এরকম না. কিছু কিছু ছোট brands আছে যারা ingredience এর মধ্যে সেরকম কিছু মানে ভুলভাল chemical মেশায় না. যার জন্যই তাদের আহ মানে জিনিসটার rate টা কম আছে, টাক~ আহ value টা কম মানে টাকাটা কম লাগছে. আপনারা যদি সেইরকম ধরনের কিছু products এ যদি মানে হ্যাঁ কিছু হয়তো time লাগবে আপনাদের কারন দেখে দেখে মানে ingredience অমনভাবে check করতে আপনার একটা time লাগে না? তো ধরুন আপনারা যদি তাও একটু check করে রাখেন আপনাদের store এর মধ্যে যে এই এই products গুলো এবং সেটা যদি একটা ধরুন আহ উপর থেকে একটা holding বা কিছু একটা রাখলেন, সেখানে যে এই এই products গুলো তাহলে লোকের কি হয় বলুনতো মানে এখন যত রকমের যা ভেজাল আছে, ওই ভেজাল জিনিস থেকে অন্তত রেহাই পাওয়ার তো একটা এর থাকে যে হ্যাঁ ওই products এর মধ্যে ভেজাল নেই. তাহলে আমি এইটা এতো কম দামে যখন পাচ্ছি তাহলে আমি ওই বাজে যেটা chemical দেয়া সেইটা আমরা কেনো নেবো? সেটার বদলে আমি এটা নেবো. তো আপনাদের ওখানে এই ধরণের কিছু product এর একটু বেশি যে normal যে brand গুলো আছে আপনি যদি আহ protein এর উপর চান তাহলে আহ দেখুন কে কখন নেবে নেবে না সেটা একটা আলাদা ব্যাপার থাকে. আহ তারপরে ডিমের ব্যাপারটাতেও একটা problem থেকে থাকে কিন্তু আহ দুধ জাতীয় যে জিনিস হলো ধরুন, soya milk যেটা হয় সেই ধরণের products গুলো আপনি রাখতে পারেন. soya milk তারপরে আহ পনীর রাখতে পারেন, টফু রাখতে পারেন. তো এই জিনিসগুলো আহ বেশিদিন থাকে যেরকম বেশিদিন বলবো না কারণ এই ধরণের জিনিসগুলো এমনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ঠিকি কিন্তু

শুধুমাত্র একটা floor এতেই আছে. তো আহ শুধুমাত্র একটা floor এ না রেখে আপনারা যদি দুটো floor এ রাখেন তাহলে খুব ভালো হয়. ধরুন একটা company তো নিচে আছেই তো অন্য কোন other company র সাথে যদি আপনারা tie off করেন then যদি তাদেরকে এখানে add করেন তাহলে খুবই ভালো হয়. কারণ

আহ একই ধরণের style দেখতে পারছি. অন্য company হয়তো থাকলে তাদের দুইজনের competition এর জন্য হয়তো আরো ভালো ভালো জিনিস তাঁরা রাখার চেষ্টা করবে. তো আপনারা যদি সেটার উপরে নজর দেন তাহলে খুব ভালো হয়. হ্যাঁ ধরুন আপনাদের তো ground floor এ তে একটার আহ তো garments এর একটা store রয়েছে, এবার ধরুন আপনি first floor এ না রেখে second floor এ রাখলেন অন্য কোন একটা brand এর মানে অন্য কোন brand এর সাথে যদি আপনি যুক্ত হলেন, যুক্ত হয়ে তারপরে সেখানে আপনি সেই brand এর একটা store খুললেন. তো কি হয় বলুন তো মানে একটা এতো বড়

সেটার মধ্যে একটা competition এর জন্য তারা আরও ভালো ভালো কিছু items আনার চেষ্টা করবে. আমি সেটার কথা বলছিলাম.

সেইগুলো কিংবা আলাদা কোন store নেই. তো আপনারা কিন্তু traditional store যেখানে womens কিংবা kids কিংবা men মানে যে কোন বয়সের যে কোন আহ মানে উম age এর হতে পারে, gender এর হতে পারে. তারা গিয়ে যদি মানে traditional জামাকাপড় না পায়, ধরুন যেটা casual যেগুলো আমরা পরি T-shirt কিংবা jeans এই ধরণের জিনিসগুলো কিন্তু ঠিক আছে বা কুর্তা মেয়েদের ক্ষেত্রে আমি মেয়েদের ক্ষেত্রেই আরকি জানি তাই জন্য মেয়েদেরটাই বলছি. ধরুন, শুধুমাত্র এই ধরণের যে জিনিসগুলো সেগুলা normal পাওয়া যাচ্ছে কিন্তু traditional জামাকাপড় যেমনঃ লেহেঙ্গা কিংবা শাড়ীর বিভিন্ন variety যদি এই ধরণের কিছু যদি জিনিস আপনারা add করেন তাইলে খুবই ভালো হয়. Sorry শাড়ীর খুব একটা ভালো আমি দেখলাম না. মানে একটাই brand যেহেতু রাখছেন আবার একটা brand তাঁরা

কিংবা মানে অনেক ধরণের তো variety হয়, তো সেইগুলোর দ্বারা একটু ভালো মানে কোন boutique রাখতে পারেন main কথা. হ্যাঁ দেখুন আপনারা যেমন আপনাদের যে store টা already রয়েছে garments এর সেখানে কিন্তু ঠিক আছে উপর থেকে আমরা যেহেতু সবাই ওই brand এর নাম জানি, আমরা জানি যে এখানে গেলে আমরা garments ই পাবো. সেটার জন্য কিন্তু আলাদা করে কোন

যদি price tag টা দেন তাহলে তো আরও ভালো. আহ সেটাতো খুবই ভালো একটা তৈরি হয়েছে এবং সেটা খুবই ভালো আমি দেখলাম. আহ পরিবেশটা যেহেতু খুব ভালো তাই জন্য সময় কাটাতেও বেশ ভালো লাগে. এবার সেখানে আপনারা coffee র যে variety টা coffee র সাথে juice বা এই ধরণের যে drinks গুলো সেগুলো বিভিন্ন variety আছে কিন্তু যেহেতু আহ খুব একটা মানে যেহেতু এখন fridge যেহেতু আছে

ঠাণ্ডার drinks হয় সেইগুলো যদি একটু রাখুন তাইলে ভালো হয়. না না quality খুবই ভালো. মানে খেয়ে কোন অসুস্থ অসুবিধা হয়নি. আহ না দেখুন এখনো অবধি তো যাওয়া হয়নি, তো আমি ঠিক বলতে পারবো না. আহ but ভবিষ্যতে নিশ্চয়ই যাবো. ওহ! কিন্তু একটা কথা যদি কিছু মনে না করেন তাহলে কি বলতে পারি? আহ দেখুন আহ আপনাদের এতো বড় mall এ একটাও কিন্তু gift এর কোন store আমি দেখতে পাইনি. তো আপনারা যদি ছোট করে হলেও কোন gift এর

যেকোন মানে কোন gift দেওয়া যায় সেরকম ধরণের যদি কোন store রাখেন তাহলে খুব ভালো হয়. হ্যাঁ হ্যাঁ যারা তার সাথে তার সাথে কোন painting ও আপনি রাখতে পারেন. painting টা আপনাকে এইটাই বলছি না যে, হ্যাঁ একবারে original আপনাকে রাখতে হবে but normally কিছু খুব মানে উম যেই painting গুলো দেখলে আরকি eye chachy লাগবে এইরকম ধরণের আপনি রাখতে পারেন. এবার এটাতো gift store এর কথা বললাম, আপনারা ধরুন আহ accessories এর কোন যদি একটা store রাখেন. মানে তবে mobile এর তো একটা store আমি দেখেছিলাম কিন্তু mobile ছাড়াও আহ ধরুন TV, Laptop এইগুলোর যদি একটা আলাদা store হয় তাইলে কিন্তু খুব ভালো হয়. দেখুন! feedback তো আমি আপনাকে সবই দিয়ে দিয়েছি. আহ তো দেখুন আহ কোন কিছুতো এতো তাড়াতাড়ি হয়ে গেলো না, সময় লাগে কিন্তু আমি জানি আপনাদের service খুবই ভালো. তো আপনারা তাড়াতাড়ি হয়তো করে নেবেন, সেটা কোন বড় ব্যাপার না. আর আমি recent বলতে তাও এখন তো সবার সাথে lock down হবে হবে করছে, তো তার কিছুদিন আগে এর মধ্যেই visit করবো একবার. Hello রিতা কি খবর বলো কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমাকে তো অনেকদিন দেখাই হয়নি। অপেক্ষা করো না আর আসলে মায়ের শরীর টা তেমন ভালো নেই তো তাই আমি আর বেরোতে পারছি না। ও কি বলছো কি হয়েছে তোমার মায়ের? আমারা তো কিছুই জানতে পারিনি। না আসলে কেউই তেমন ভাবে কিছু ভালো করে জানেনা। তুমি বরং অপেক্ষা করো আসলে মা তো অসুস্থ হয়েছে বেশিদিন হয়নি। ও আচ্ছা, আচ্ছা, তবে কিছু বয়স্কদের কিছু হলে না খুব শুনে খুব ভয় লাগে।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 শোনো না তোমার সাথে আমার কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো, আমি আসলে ঘরে বসে বসে প্রচন্ড বিরক্ত হয়ে গেছি একদম একঘেয়ে হয়ে গেছে। আর আগের থেকে আমি অনেকটা সুস্থও আছি। ভাবলাম কোথাও যদি একটু ঘুরে আসা যায়, আমার তো তেমন বন্ধু নেই তাই আমি ভাবলাম তোমাকেই প্রথমে জিজ্ঞেস করি তুমি কিছু মনে করলে নাকি? না না মনে করবো কেন।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

তাহলে তুমি এসো হাঁটতে যাবো। হ্যাঁ আমি যাবো, কোথায় যাব বলো? আমি ভাবছি কাজিরাঙা যাওয়ার কথা।

তুমি কি জানো কাজিরাঙা হলো national park ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রাচীনতম রাজ্য। এটি অসাম রাজ্যে অবস্থিত এবং বিপুল সংখ্যক গন্ডার থাকার কারণে এটিকে, বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা খুব ভীষণ গর্বের বিষয় এবং এটিকে সারা বিশ্বের জনপ্রিয় করে তুলেছে, এটির একটি অত্যন্ত সমৃদ্ধ জনো বৈচিত্র রয়েছে যা প্রতিবছর অনেক পরিযায়ী পাখি পরিদর্শন করে এবং এটি প্রচুর সংখ্যক পর্যটকদেরও আকর্ষণ করে। আচ্ছা আর কী কী জানো তুমি কাজিরাঙা সম্মধ্যে? ঠাকুমা বলেছেন যে কাজিরাঙা জাতীয় উদ্যানের বিশেষ আকর্ষণ হলো শিং যুক্ত বন। কাজিরাঙার ঘনো বনে এক হাজার চারশো তেরোটির ও বেশী বন রয়েছে যা তাদের শিকার থেকে রক্ষা করেছে। সংরক্ষিত অঞ্চলে কোনো শিকারকের হাতে হত্তা হয়েছে বা আহত হয়েছে তাদের চিকিৎসা করা হয়। এবং যারা এই কাজটি করে তাদেরকে কঠোর শাস্তিও দেয়া হয়। হম কঠোর শাস্তি তো দেওয়াই উচিত। আচ্ছা তোমার কথা শুনে আমিও কাজিরাঙা যেতে চাই গো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি আসো না ছুটিতে তখন দুজনে মিলে যাওয়া যাবে। তা তুমি কি করছো এখন? এখন কিছু করছি না এই তোমার সাথে কথাই বলছি ভাবছি ডিসেম্বর নাগাদ কোথায় যাব। কোথায় বেড়াতে যাচ্ছো? ওই office থেকে ভাবছি কোথায় যাবো, তুমি কি যাবে আমাদের সাথে?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 বাড়িতে কাজ না করার জন্য আমার মা আমাকে একটু বকাঝকা করেন অবশ্য। কিন্তু তুমি চলো তাহলে আমাদের office এ একদিন এসো আমরা বসে decide করে নেবো যে আমরা কোথায় যাব। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো ঘরে বসে থাকার থেকে কিছু একটা করে অনেক ভালো। আচ্ছা তোমার office থেকে তাহলে কে কে যাবে? আমাদের office থেকে ধানমনী, রিমলী, মীনা, কবিতা, সঞ্জয়, গৌরব আরো অনেক বন্ধুরা যাবে আর তুমি গেলে তুমিও যাবে। তুমি তো জানো আমাদের আমার বেশী অপরিচিত লোকের সাথে ঘোরা ঠিক কেমন একটা লাগে বেশ। আসল কথা কি বলোতো আমাদের অফিসে ছেলেরা খুব ভালো।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

তুমি কি যাবে আমার পরিবারের সাথে আমি একবার গিয়েছিলাম শিলং এ বেশ পাহাড়ী জায়গা আছে, তুমি কি জানো শিলং এর আবহাওয়া খুব ভালো। তাই নাকি আচ্ছা শিলং এ কি আছে? দেখার মত অনেক জায়গা আছে, কিন্তু পুরো জায়গাটা দেখতে পারবেনা একদিনে তোমাকে অনেকটা দিন থাকতে হবে। ওখানে অনেক কিছু আছে খাসিদের জন্য পুলিশ বাজার রয়েছে এখানে একটি বেরাক একটা ডাইকি, চেরাপুঞ্জিতে যেতে পারবে আরো অনেক ভালো ভালো জায়গা আছে কিন্তু তোমাকে হাতে পাঁচ ছদিন সময় নিয়ে যেতে হবে। ঠিক বলেছো একসাথে গেলে খুব মজা হবে সবকিছু বেশ একসাথে উপভোগ করা যাবে। আচ্ছা এই পুলিশের বাজারে কি আছে? পুলিশ বাজার হলো অনেক কিছু পাওয়া যায় ওখানে জানোতো? ঊলের সাল, ঊলের টুপি, সজ্জা, খাসি কাপড় তারপরে আরও খাসিদের যে সম্পাদয়ে খাবার তুমি ওখানে গিয়ে সবই উপভোগ করতে পারো।

ও আচ্ছা ছবি তুলেছো? আর বোলো না আমি পোশাক পরে ছবি তোলার জন্য যখনই বাইরে গেলাম দেখি হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি।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

প্রচণ্ড রাগ হয়েছিল কিন্তু আমার টাকা হারানো ছাড়া আর কোন উপায় ছিল না গো, কি করবো বলো ওরা তো আর টাকার দাম টাকাটা নেবে না এরকম নয় ওরা ওদের কাপড়টা আমাকে দিয়েছে আমি পরেছি। শুধু আমি ছবি তুলতে পারিনি এটার দোষ তো ওদের নয়। বৃষ্টিটা এমন সময় এলো এইজন্য আগে থেকে না আবহাওয়ার এটা দেখে নিয়ে যেতে হয়। শিলং এ প্রচুর পরিমাণে বছরে বৃষ্টি হয় চেরাপুঞ্জিতে তো আরও হয়, শিলং এও হয়। কিন্তু সেই দিন আমাদের কপাল খারাপ ছিলো। বৃষ্টি অঝরে পড়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ দু তিন ঘন্টা পর বৃষ্টি থেমে যায় আর আমরা side scene এর জন্য বেরিয়ে পড়ি। কিন্তু তখনও না গাড়িতে বসে আমরা মনটা খারাপই ছিল। কেন যে আমি কাপড়টা নিলাম পরেই নিতাম, এবার আগে গিয়ে আগেই আমি কাপড় টা নিয়ে নেবো পরে আগেই আমি photo তুলে নেবো। সে তো ভালই হবে আচ্ছা শিলংয়ের কোথায় কোথায় ঘুরেছো তোমরা? শিলংয়ে আমরা গিয়ে চেরাপুঞ্জি গেলাম, আরো অনেক জায়গায় ঘুরে ছিলাম। তারপরে ওখান থেকে side scene করলাম side scene এর জন্য আমার একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম সেই গাড়িতে করেই আমরা side scene টা করেছিলাম গাড়ির তখন মনে হয় ভাড়া নিয়েছিল প্রায় পাঁচ হাজার টাকার মতো যেহেতু আমাদের লোক সংখ্যা কম ছিলনা আমি বাবা আর মা তো সেই জন্য গাড়ির খরচাটা আমাদের অনেক বেশি পড়েছে অনেক বেশি লোক গেলে না গাড়ির খরচাটা অনেক কমে যায়।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

আচ্ছা ওখানে গিয়ে থাকার থাকতে হলে নিশ্চয়ই আগে থেকেই সব booking করতে হয় তাই না গাড়ি hotel সব কিছুইতো book করতে হয় আগে থেকে। প্রথমে হোটেলটা book করে নাও আর কোন season যাচ্ছ সেটা আগে দেখে নাও। কারণ তুমি যদি যখন pick time তখন যদি তুমি যাও তখন hotel কিন্ত crisis পাবে তোমায় এমন সময় যেতে হবে যখন হোটেলটা তুমি free পাবে একটু pick time টা off করে যাও। তাহলে তুমি সুন্দর ভাবে ঘুরে আসতে পারবে তোমার শিলং tour টা। আচ্ছা. ব্রু

ভালো আছি, তুই কেমন আছিস?

আমি বলেছিলাম যে একটা কথা যে আমরা একটা ঘুরতে যাওয়ার plan করছি কাছেই কাছে মানে অন্য একটা state তো তোর কি ফাঁকা হবে? আমি তো কয়েকদিন আগেই ঘুরে আসলাম। কোথায় গেছিলিস?

বিহারে বিহারের কোথায় কোন কোন জায়গায় বিহারে গিয়েছিলাম নালন্দাতে নালন্দা রাজ্যে। নালন্দা রাজ্যের পুরনো না নতুন টাই? পুরানোটা actually ওটা একই জায়গার মধ্যে, distance দু তিন কিলোমিটার বা পাঁচ কিলোমিটার না সুনেছিলাম এই রকমি কিছু।

কয়েকদিন আগে তুই আগে বলতে পারতিস। কি family গিয়েছিলিস না বন্ধুদের সাথে গিয়েছিলিস?

আমরা সাত আট জন গিয়েছিলাম । ইয়েতে ট্রেনে গিয়েছিলিস না four wheeler?

four wheeler

এইয়ে মোটামুটি তাও এই মানে four wheeler যে করেছিস তাও মোটামুটি খরচ কত পড়েছিল? মোটামুটি four wheeler মানে total per day

আ আমাদের পার per head হাজার মত খরচ করেছিল total মানে আমরা আমরা morning এ গিয়েছিলাম রাতে আবার চলে এসেছিলাম return করে। মানে থাকিনি stay করিনি ওখানে। মোটামুটি কাছেই ছিলিস বলতে গেলে মানে গেছিস কোথা থেকে ঝাড়গ্রাম ফরগম থেকে গিয়েছিলিস নাকি?

ও সেখান থেকে গিয়েছিলিস তাইতো আমি ভেবেছিলাম এখান থেকে মানে সাত আট জন বন্ধু মিলে একসাথে গিয়েছিলিস তাই তো?

নালন্দার ঐ district এর মধ্যে যে temple গুলো আছে সবকিছু আরর্কি park park গুলো। ওখানে আবার trekking যেসব আছে না? রাজগির ফাজগির আশেপাশে উপরে সেই একবার শুনেছিলাম ওরকম, আর তোর নতুন একটা ইয়ে হয়েছে ওটাকে কি বলে glass bridge হয়েছে।